এখানে অনেকগুলি লোককে বসে থাকতে গ-- বসে গল্প করতে দেখা যাচ্ছে একজন মহিলা একজন পুরুষকে একটি দুটি চেয়ারে বসে থাকতে দেখা যাচ্ছে।

এখানে-এ অ-নে-ক লোককের দাঁড়িয়ে থাকতে দেখা গেছে-এ এবং অ-নে-ক মহিলা এবং অ-নে-ক পুরুষকে দাঁড়িয়ে থাকতে দেখা যা--